সে ভালো করে পড়াচ্ছে আর আরেকজন আর কজন ওখানে বসে বসে দেখছে যে কেমন ভাবে এটা পো জালো পড়ানো হচ্ছে।

আর এইটা অ্যা তার উপরে কিছু খেলার যে কি একজন দোড়চ্ছে আরেকজন কিছু স্পোট খেলছে।

এখানে দেখতে পাচ্ছেন যে একটা মন্দির আছে এখানে সুন্দরভাবে উম মন্দিরটাকে ডেকোরেশন করা হয়েছে।

এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্টার লাগানো হয়েছে দ্যা হিন্দুস্তান কনসেপ্ট ইংলি--

করে সেটা এখানে পো উঁম করা হয় সেটা কার ওয়াশ করা হয় আর নীচে কন্টাক্ট নম্বর -ভি দিয়েছে যেকি আপনারা দোকান যদি বন্ধ থাকে--

এখানে কিছু ফাংশন হলে সুন্দর দেখাবে যে ফাংশন -টা সুন্দর দেখালে ডেকোরেশন ভালো হয়েছে।

ফুল ম ফুলের মালা দিয়ে আর এখানে শাড়ি পরানো আছে ঠাকুরকে ঠাকুর আসনকে আসনের উপরে ঠাকুরকে বসানো হয়েছে।

লাগানো আছে মন্দিরের ভিতরে না লাগিয়ে বাইরে লাগিয়ে লাগিয়েছে আর এখানে ওয়াল -ভি আছে বড় বড়।